ঘন্টা properly ঘুম~ঘুমের প্রয়োজন আমরা যদি ঠিকভাবে না ঘুমায় তাহলে আমাদের শরীর কিন্তু কখনোই সুস্থ থাকবে না হ্যাঁ আমাদের ঘুমানো উচিত ধরেন দশটা সর্বোচ্চ গেলে হচ্ছে সাড়ে এগারোটা সেখানে আমরা আমরা সেখানে ঘুমাই হচ্ছে একটা দুইটা এরকম বেজে যায় তারপর দেখেন যে আমরা সকাল বেলা যে ব্যায়ামের কথাটা বললাম সেখানে ব্যায়াম করাটা দরকার সকাল বেলা আমাদের উচিত সকাল বেলা ঘুম থেকে ওঠা তো সেইটাও কিন্তু আমরা করি না

আসলে আমাদের life style টা আমাদেরই change করতে হবে হ্যাঁ তাহলে আসলে আমাদের শরীরে সার্বিক উন্নতি তা আমরা করতে পারব তারপর দেখা যায় যে দশটা বাজুক আমরা ঘুম থেকে উঠি তারপর আমরা আমাদের ক্লাসে যাইবা অফিসে যাই যেখানে তাই তো

আমাদের শরীরের প্রতি কিন্তু আমরা খেয়াল রাখি না সেইভাবে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 হ্যাঁ তা বাদে আবার বাংলাতেও একটা প্রবাদ আছে স্বাস্থ্যই সকল সুখের মূল হ্যাঁ মানে শরীর যদি ভালো না থাকে যতই অর্থ সম্পদ থাকুক বা যত কিছুই একজনের কাছে থাকো কিছুতেই কিন্তু তাকে তো সেই enjoy করতে পারবে না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 তা করতে হবে এই যে আমাদের মাঝে মাঝে কিন্তু ডাক্তারের কাছে যেয়ে ফুল body checkup করা উচিত কারণ কখন কোন রোগ যে আমাদের মধ্যে বাসা বেধে আছে আমরা তো আর তা জানিনা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

হ্যাঁ হ্যাঁ করোনার সময় আমরা কিন্তু কিছু সময় সচেতন ছিলাম যে বাহির থেকে এসেই সুন্দর ফ্রেশ হয়ে নিতাম হাতমুখ ধুতাম এখন যে করোনা প্রকোপ টা কমে গেছে আমাদের এইসব অভ্যাস চলে গেছে আমরা এখন mask ছাড়াই বের হয়ে যাচ্ছি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 হ্যাঁ তারপর আপনি দেখবেন যে শারীরিক শরীরের যেই সার্বিক উন্নতিটা আছে সেটার পেছনে কিন্তু মানসিক এক ধরনের শান্তির শান্তির কারোনও থাকা যায় যেমন আমরা যদি মানসিক শান্তিটা না পাই সে ক্ষেত্রে কিন্তু আমরা শরীরেরও এক ধরনের উন্নতি পাব না হুম হুম আসলে ঠিক বলেছেন তো সেই ক্ষেত্রে যদি মানসিক শান্তির কথা ভাবেন তো সেক্ষত্রে আমাদের উচিত যে বাহিরে যাওয়া নতুন প্রকৃতি তে গেলে বা নতুন পরিবেশে গেলে যে আপনার কিন্তু একধরণের ভালো লাগা কাজ করবে আপনি নতুন কিছু জানতে পারবেন আবার নতুন পরিবেশে গেলে নতুন পরিবেশের সাথে আপনি কিছুটা খাপ খাইয়ে নিতে পারবেন সেখানকার পরিবেশের আবহাওয়াটা জানতে পারবেন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

মানসিকভাবে যে আমরা ভালো থাকলে আমাদের শরীরও ভালো থাকবে এই ব্যাপারটা আমরা কল্পনাই করি না কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ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 হুম হুম যেমন আমরা সপ্তাহের সব দিনই আমাদের ক্লাস থাকে বা সবারই যে কোন ধরনের যেকোনো ধরনের কাজ থাকে তো আমরা যেকোনো ধরনের যেকোনো জায়গায় ঘুরতে গেলেও আমাদের হাতে দুই দিন সময় নিতে হয় তো সেই সময়টা আমরা করে নিতে পারি না কিন্তু হ্যাঁ না আপনি আসলে ঠিকই বলেছেন আমাদের আসলে এরকম করা উচিত তাহলে আমরা হলো মানে সুন্দরভাবে আমাদের জীবনটা যাপন করতে পারব তারপর দেখেন আপনার এই শরীরটাকে যদি আপনি নিজের থেকেও ভালো রাখতে চান পরিবেশটা কিন্তু সেভাবে ভালো না তো আপনি যতই নিজের দিকে চেষ্টা করেন সেই ক্ষেত্রে পরিবেশটা আপনাকে অন্যদিকে বা ভয়াবহ রূপে আপনাকে আক্রান্ত করতে পারে এখন সে ক্ষেত্রে তো কিছু করার নেই এখন আমরা নিজেদের মানে নিজেদের নিজেরা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন তার দিকে খেয়াল রাখি বা আমাদের নিজেদের আশেপাশের পরিবেশ তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে আমাদের সাস্থটা অনেক ভালো থাকবে আর এভাবে যদি প্রত্যেক ঘর থেকে করা হয় তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে পুরো দেশটাই হচ্ছে মানে দূষণমুক্ত হয়ে আছে

জি তো এই ক্ষেত্রে শরীরটাকে যদি আপনি খেয়াল রাখতে চান তো সেক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয় গুলো অবশ্যই খেয়াল করা দরকার যেমন কিছুক্ষন আগে আমরা বললাম যে আমাদের খাবারের তালিকাটা ভালো রাখা দরকার তো আপনি বললেন যে খাবারের বিভিন্ন ধরনের উপাদান যেমন আমিষ শর্করা সুষম খাবার যেমন দুধ এই সব খাবারের তালিকা রাখা তো এইগুলোই এখন আমাদের দরকার তারপর হচ্ছে আমাদের আমি বললাম যেগুলা আমি হচ্ছে বললাম ব্যায়াম করা বা বাইরে ঘুরতে যাওয়া এইগুলাই আসলে একজন মানুষের সার্বিক উন্নতির দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হ্যাঁ হ্যাঁ, এটি আপনি খেয়াল করেছেন আমাদের বর্তমান সময়ের বাচ্চারা শাকসবজি ফল একদম খেতে চায় না তারা প্রচন্ড পরিমাণে হচ্ছে junk food প্রতি আসক্ত আমাদের যারা parents আছে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 না হলে কিন্তু তাদের ভেতর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না আমরা একটা অসুস্থ জাতি পাব হে আসলে আমাদের দরকার এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া শুরু থেকেই আসলে এধরণের পদক্ষেপগুলো নেওয়া অবশ্যই দরকার মানে সর্বোপরি আমাদেরই সবাইকে সচেতন হতে হবে নিজের সাস্থের প্রতি নিজেদের খেয়াল রাখতে হবে তাহলে হচ্ছে আমরা মানে সুস্থ থাকতে পারবো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

আল্লাহ হাফেজ আস্সালাহমুলাইকুম

কি বলবো ভাইয়া মানে শেষ আহ i mean উম গত তিন বছরে এত বেশি job এর পরীক্ষা দিয়েছি যে আমি এখন অতিষ্ঠ হয়ে গেছি

এখন সত্যি কথা বলতেতো আপু সরকারি তে চেষ্টা করছি but খুবই কম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 উম বেশ কিছু সরকারি job এর যে MCQ part টা থাকে সেখানে হয়ে গিয়েছিল আমার ঠিকাছে কিন্তু যখন viva সময় টা আসে তখন মানে চার পাশ থেকে এমন কিছু কথা শুনতে হয় যে তখন বুঝতে পারি যে আসলে আমার ওইরকম সামর্থ্য নাই যে বিশ লাখ টাকা দিবো দশ লাখ দিবো একটা চাকরি পাবো এখানে আমারও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 এখন দেখা যায় আর পার হইতে পারি না কেন হইতে পারি না হয়তো বা এইটাও দরকার আবার আবার ভাইয়া আবার ভাইয়া দেখবেন উম আপনি যদি বেসরকারি sector এ যদি চেষ্টা করতে যান তখন আবার বিভিন্ন জনের বিভিন্ন কথা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 একদম, একদম সত্যি কথা বলছেন কারন বর্তমানে মানে সরকারি চাকরি পাওয়া মনে করেন এটা মনে করেন সোনার খনি সত্যি কথা বলতে গেলে সোনার খনি যে যার কাছে আছে সেই বড়োলোক এখন সে যেই post থাকুক না কেন সরকারি চাকরি মানেই বড়োলোক মানে তাকে দিয়েই সবকিছু হবে সেই দুনিয়ার সব তো এইজন্য বেসরকারি চাকরিতে যে ঢুকবো তা ও মনে করেন হয় না কারণ যখন মনে করেন কেউ শুনলেও বলে যে কি অবস্থা বেসরকারিতে চাকরি করে সরকারিতে এর chance পায় না এর নানারকম কথা আর এছাড়া মনে করেন যে বর্তমানে বেসরকারি চাকরিও যে easily হয়ে যায় তা ও কিন্তু না বেসরকারি চাকরি কিন্তু একই অবস্থা হ্যা হ্যা, হ্যা আমিতো মানে দেখেন সরকারি চাকরির ক্ষেত্রে লাগে মামা চাচা আর বেসরকারি চাকরির ক্ষেত্রে লাগে sorry sorry সরকারি চাকরির ক্ষেত্রে লাগে হচ্ছে আপনার টাকা পয়সা লাখ লাখ টাকা লাগবে মামা, মামা চাচাও লাগবে দুইটাই লাগবে আবার বেসরকারি চাকরির ক্ষেত্রে আপনি দেখবেন আত্মীয় স্বজন দিয়ে ভরায় ফেলে মনে করেন যে আপনি মনে করেন আপনি মনে করেন আপনি হচ্ছেন একটা company মনে করেন আপনি পিনাকী পিনাকিরই হচ্ছেন মনে করেন বড় কোনো post এ কর্মরত আছেন তো যখনি আপনি পিনাকী তে নতুন লোক নিবেন তখন আপনি শুধু আপনার আত্মীয় স্বজনকেই নিবেন বাইরের থেকে লোকজনদেরকে নিবেন সেইটা কিন্তু করেন না এই বিষয় টা প্রচন্ড ভাবে বেড়ে গেছে যার কারনে বেকারত্বের হার উম আমাদের বাংলাদেশে অনেক বেশি বেড়ে গেছে ঠিকাছে অনেক বেশি হতাশায়

যা শুন~শুনতেছি সে এই কারণে সেই মাধ্যমে sure চাকরি টা হয়ে গেছে

আমারও ভাইয়া আমারও মানে আমিও এরকমটাই শুনেছি আপনি কি জানেন মানে উম দুই বছর আগে দুই বছর দুই বছর আগে আমি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে একটা পরীক্ষা দিয়েছিলাম ঠিকাছে তো সেখানে হচ্ছে উহ আমি হচ্ছে মনে করেন written এ হয়ে গেছি তারপর যে sorry প্রথমে প্রথম যে part MCQ সেটায় হয়ে গেসে তারপরে written সেখানেও পাশ করে গেছি viva তেও না আমার ভালোই হয়েছিল কিন্তু তারপরও job টা হইলো না কারন আমার কাছে প্রস্তাব আসছে প্রস্তাব আসছিলো যে সে আমাকে সাহায্য করবে যদি আমি তাকে বারো লাখ টাকা ব্যবস্থা করে দেই ঠিকাছে তো আমি এই বিষয়টা আমার আব্বুকে যখন বলছি তখন আব্বু বলছে তুমি প্রয়োজনে তোমাকে আমি সরকারি চাকরি করাব না তুমি প্রয়োজনে বেসরকারি চাকরির জন্য চেষ্টা করো কিন্তু ঘুষ দিয়ে চাকরিটা আমি নিবোনা দেখো আমরা আমরা ঘুষ দেই বলেই যারা ঘুষ নেয় যারা ঘুষ নেয় তারা হচ্ছে আহ মনে করো হচ্ছে সুযোগ টা পায় তাই আমাদেরকে সচেতন হতে হবে ঠিকাছে আমরা সুযোগ দেই বলেই তারা নেয় আমরা কেন আমরা কেন দশ বারো লাখ টাকা দিয়ে টাকা ঘুষ দিয়ে চাকরি করবো ওই টাকা দিয়ে আমরা অন্য কিছু করতে পারি তাইনা ব্যবসা বাণিজ্য করতে পারি ছোট খাটো যতটুকুই সম্ভব সেটাই এছাড়া যদি মনে করেন আমরা যদি দশ বারো লাখ টাকা দিতেই হয় তাহলে আমি কেন দশ বারো লাখ

টাকা দিতেই হয় তাহলে এই চাকরির মানে কি জি জি ভাইয়া আপনি আপনি একদম ঠিক বলছেন তো বড়োলোক মানুষের কাছে এখন এই জন্য দেখা যায় তারাই এরপরেও দেখা

তো ভাইয়া আপনি শুনেছেন নাকি ব্যাংকে কিন্তু এবছরে প্রায় চার হাজার লোক উম নিয়োগ দিবে ব্যাংক বিভিন্ন ব্যাংক হ্যা হ্যা আমি শুনেছিলাম এই কথাটা যে ব্যাংকে চার হাজার লোক নিয়োগ দিবে কিন্তু এখন আমি বুজতে পারতেছিনা যে আসলেই কি এটা

দেখেন ভাইয়া আমি বলি শুনেন আপনি হতাশ হবেন না আপনার কথা শুনে বুঝা যাচ্ছে আপনি অনেক বেশি হতাশ হ্যা হ্যা বলতে পারেন সত্যি কথা কারণ বেশ অনেক দিন ধরেইতো চেষ্টা করছি হ্যা চাকরি পাইনা যে তা না but চাকরি পাইলে পাচ্ছি যে দশ হাজার এগারো হাজার বারো হাজার maximum ঠিকাছে তো

অনেক বেশি যার কারণে এইগুলা দিয়ে হয় না যদি মোটামোটি একটা ভালো একটা post এ job করতে যাই তাহলেতো সেক্ষেত্রে আমার একটা ভালো একটা তো সেটাই তো হচ্ছেনা বর্তমানে এখন সেটার

না এটা খুবই ভালো বুদ্ধি দিয়েছেন এটা আসলেও আমিও চিন্তা করতেছিলাম আর আমিও এটা নিয়ে অনেক ঘাটাঘাটি ও করেছি তো দেখি আমারও ইচ্ছা আছে এসব ব্যাপারগুলা নিয়ে একটু আগানোর কারন বর্তমানে বাংলাদেশের বেকারত্বের হার

মানুষ সবার ক্ষেত্রে একই হচ্ছে ভালোই জি জি জি জি জি জি হ্যাঁ, যে কিনা এত টাকা দিয়ে পড়াশোনা করেছে, পাঁচ লাখ, চার লাখ, তিন লাখ টাকা দিয়ে graduation শেষ করেছে, এখন তারা কি করবে, তারা তো এখন চাকরী পাচ্ছে না কারণ তারার মামা নাই, চাচা নাই, তারপর তার টাকা নাই, এজন্য এখন তার চাকরী হচ্ছে না, সে হতাশ। তো আমারও একি অবস্থা, but আমি চিন্তা করেছি আপনার মত এই freelancing এর ব্যাপার টা নিয়ে একটু অগ্রসর হব। হ্যা হ্যা ভাইয়া আপনি দেখেন আমি কিন্তু বসে নাই বসে থেকে সময় নষ্ট করে কি লাভ অনেকটা সময় নষ্ট করলাম মোটামুটি freelancing করি আর একটু পড়াশোনা করি ঠিকাছে যতদিন সময় আছে আমরা চেষ্টা করে যাই বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যদি কপালে রাখে তো আমাদের চাকরি হবে কপালে না রাখলে চাকরি হবে না সেটাই কপালেরও কিছু বিষয় আছে ঠিকাছে আবার আমাদের পরিশ্রমের বিষয় আছে হম হম হম সেইটা ঠিক এই আরকি আমিও চেষ্টা করতেসি আমিও দেখি আমি ঐ freelancing এ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 ভালো income আসতেছে income আসবে তাহলে ইনশাআল্লাহ ফ্রী কথার চিন্তা বাদ দিয়ে এখানে দরকার হলে নিজের career build up করার বা তৈরি করার চেষ্টা করব। আহ এটা খুবই ভালো সিদ্ধান্ত ভাইয়া এটা খুবই ভালো সিদ্বান্ত ঠিকাছে কারন আর বসে থেকে সময় নষ্ট করে তো লাভ নেই তাইনা আমরা আমাদের সময় গুলাকে কাজে লাগাইলেই ভালো ব্যাংকে কি প্রস্তুতি নিচ্ছেন ভাইয়া ব্যাংক ব্যাংক হ্যা হ্যা ব্যাংক এর টা আমি কবে জানি শেষ হবে আমি করেছি apply করেছি আবার মার্চ মাসে পয়ঁতাল্লিশতম BCS পরীক্ষা আছে সেখানে পরীক্ষা দিবো যদিও পড়াশুনা তেমন কিছু করি নাই আসলে freelancing নিয়ে এখন বেশি সময় দিচ্ছি তো সেকারনে পড়াশুনা করার সময় পাই না কিন্তু তারপরো ঐযে একটা সবাই বলে যে এই sector থেকে টাকা earn করতেছিস তো কি হয়েছে সরকারি চাকরিতো আর না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

জি ভাইয়া সব বুজতে পারছি কিন্তু আপনার এই কথাটার সাথে আমি এক হতে পারলাম না মানে বিষয়টা হইছে কি

আচ্ছা ভাইয়া, ভাইয়া আমার মনে হয় একটা জরুরি call আসছে এরপরে আবার পরবর্তীতে কথা বলবো ঠিক আছে

Hello

হ্যাঁ, আমি দেবলীনা বলছি। হ্যাঁ হ্যাঁ বলো কেমন আছ? হম চিনতে পারলি। হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি চিনতে পেরেছি, আর বলো কেমন আছ? সব কিছু কেমন চলছে? এ সব ভালো। তোমার বলো? এই যো রে এই চলছে। এবার কি বলব আর এই job ফব খুঁজে একটু, পড়াশোনা করে একটু job টা খুঁজছি, job টা আছে, খুবই ভালো job আছে। কিন্তু নিজেকে ভাবছি একটু upgrade করব। আচ্ছা আচ্ছা, কি লাইনে upgrade করব কোনটা change করব। কি কি করব, খুবই ভালো লাইন আছে। কিন্তু একটু মানে এবার ভাবছি কি যদি নিজে কি এই মানে এখন তো কাজ করছি, ওটা জানিস তো আছে। হম কিন্তু যদি নিজেকে upgrade করতে হয়, তাহলে

এখন আমি আছি একটা স্কুলে coach আছি।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

চেষ্টা করছি government চাকরি যদি পেয়ে যাই তাহলে কি জানিস কি, এটাত আছে coaching coaching মানে ভালোই আছে। কোন চাপের ব্যাপার না কিন্তু তাতে কি একটা future টা একটু Secure হয়ে যাবে এটাও ভালোই আছে, কিন্তু মানে একটা doubt আসছে মনে, হ্যাঁ, কি doubt বল? কি doubt এটাই আর, এই আর কত দিন মানে শরীর by chance যদি খারাপ হয়ে যায় তাহলে কি হবে।

আমি তো এখন ওই ব্রিটিশ কাউন্সিল বলে একটা organization আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেই আহ মানে ওর কাজ হচেছ ওই, তোর সি এফ এ exam তারপর আই এস এল exam এগুলো exams হয় না, বড়ো বড়ো

ঠিক আছে। হম এবার এই আমি এটা করছি হল, এই ছ মাস হল। তো এটা হচ্ছে একটা freelancerjob আচ্ছা কিন্তু, একটা মানে এতে যদি permanent হয়ে যাই না তাহলে একটা ভালো income আছে তখন দেখ এক exam তো কোনদিনও মানে শেষ হবে না। এই exam ওই exam সেটা সবসময়ই হতে থাকবে।

আর এটা কি হচ্ছে মানে, ওখানে supervisor supervisor এর post থাকে একটা, আর একটা থাকে তোমার ওই supervisor এর under এ একটা supervisor এর under এ পাঁচটা ছটা করে ট্রক্টর থাকে। per day exam এবার exam টা হয় দু shift এ আর night shift evening মানে এ now not night night হয় না evening shift ঠিক আছে। এবার ওখানে হচ্ছে যে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 এ. আর ভি সফটওয়্যার বলে bulding আছে, ওখানে হম হ্যাঁ, ওখানে হয় এ জিনিস টা, এবার ওখানে তোর সাড়ে ছটায় in করে যেতে হবে।

আর ওখান আট ঘন্টা, mainly আট ঘন্টার আছে। যার মধ্যে পাঁচ ঘন্টা exam সাড়ে পাঁচ ঘন্টা exam চলে,

এক ঘন্টা পনেরো মিনিট করে ওই exam start হবার আগে একটু setup থাকে। সেটা দেখে নেওয়া, আর exam পর exam পরে ওই আধ ঘন্টা এক ঘন্টা লাগে যে document গুলো fill করতে লাগে সব, Paper গুলি সব এক জায়গায় করতে হবে system গুলি off করে দিতে হবে, সেটাই। তো এটা একটা ভালো মানে খাটনি নেই জানিস তো, বেশি খাটনি নেই। Main হচ্ছে আর তোর, একটা জিনিস ভালো যে pickup যদি তোর morning shift হয় তাহলে pickup ওরাই দেবে। আর যদি তোর evening shift হয় night টা, তাহলে রাত্রী বেলা,

one time তোকে pickup দেয়। pickup বা drop up যেটা তুই চাস, আর কি তাহলে generaly লোক এটাই নেয় তোর রাত্রীবেলায় ওই drop টা নেয় আর সকালে pickup টা নেয়। কারণ তখন গাড়ি ঘোড়াও একটু সমস্যা থাকে না। আর সব জায়গায় তো পাওয়া যায় না সেটার জন্য আর per hour দেয় এরাও,

তার আগে যদি তুই, proptor হোস proptor এর post এ আছিস, তাহলে তোর আবার two hundred করে পাবি। তাহলে এতদিন তোর যদি হল তাহলে আট ঘন্টায় ষোলোশো টাকা হয়ে গেল। এবার তার থেকে ওরা TDS কাটবে শুধু ten percent যখন তারা মানে এবার হয় এদের exam হয়। আমি তো এখন শুধু cef এর exam করিয়েছি কানাডায়, তো as a propter হিসাবে করিয়েছি। আবার supervisor রা পায় হচ্ছে এক ঘন্টায় সাড়ে তিনশো টাকা।

হ্যাঁ, এবার full time যারা, যেরকম security মানে যারা কম পড়াশোনা করেছে, তাদের জন্য security check র একটা ওই একটা এ আছে, তারা পায় হচ্ছে দেড়শো টাকা, আর ঘন্টা হিসাবে।

এরকম ভাবে, আর lunch আহ তোর breakfast সব কিছু ওখানেই দেয়। খাবার কোনো ঝামেলা নেই, জল তুই যত খুশি ওখান দিয়ে নে, মানে জল খাবার সব

শুধু ওই হলো না, কারোর যদি system এ কোন problem হয় সেটা দেখে নেওয়া তারপর কারোর যদি কিছু অসুবিধা হয়, কারোর যদি test টা complete হয়ে গেছে, দেওয়া সেটা একটু দেখেনিলাম। আহ আমাদের admin desk কে দেখে নিলাম যে, ওর result upload হয়ে গেছে। তাহলে ওকে ছাড়ব বা কারোর, কিছু বলে, সেইগুলো জিনিস গুলো দেখা। এটা আমার একটা ভালো লাগলো, যে ফ্রীলান্সারের হিসাবে কাজ করতে। আমি তো বেশি দিন করিনি, এই একটা বন্ধু ছিল।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 যে এ রকম এরকম আছে দুটো তিনটে মেয়ে লাগবে আমি বললাম ঠিক আছে তাহলে বল আমি, interview তো দিলাম, আমি আর আমার অন্য দুটো friend দিল,